আহ আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম,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

হ্যাঁ। হ্যাঁ।

Hello কেমন আছো জি ভালো আপনি হ্যাঁ আমিও ভালো এখন মনে হয় ভালো নেই আর একটু আগেই যে ঘটনা ঘটেছে তাই নিয়ে মনটা খারাপ

হা বেহেন খাওয়াদাওয়া করলাম খাওয়াদাওয়া করে শুয়ে আছি ও আপনার বাসা কোন জায়গায় আমার বাসা Totaberia চেনো চিনবো না আমার বাসা যে Bypass এই তোমার বাসা Bypass এ আমি তো মনে করছি Hapras এর ওদিকেই হয়তো বা